আগে হতো ওই president -এর জন্যই এই পাড়াটায় খুব ঝামেলা হতো এখন হচ্ছে না

হা পছন্দ করা তালে সকলটা যাতে entry ভালোভাবেই দিয়েছিলো কোন দলে something ভোটে জিতে ছিল

তাই তো বেকার বলেই তো সবাই ভুলে যাচ্ছে

তা ভুলে গেলে কিছু করা যায় না ওরা ওদের

আজকে কালকে ভুলে যাবে কে ছিলো

বারবার ওটাই চাই পরবর্তী কালে কোনো ঝুট ঝামেলা কে আমাদের কে আমাদের নেই কার পিছনে খাটতে হয় কার পিছনে খাটতে হয়না

আমার এটা বুঝতে তো পারছি কী বলতে চাইছেন ওইটাই কথা

এই তো ভাই বসে আছি। তুই বল তোর খবর কী বল ? কী করছিস ? কোথায় আছিস ? কেমন আছিস বল ? এইতো ভালোই আছি। আমিও বসে আছি। আমার খবর সব ঠিক আর বাড়ির সব ঠিক আছে তো মানে মা বাবা ভাই সব ভালো আছে তো এখন ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই ভালো আছে এখন সবাই সুস্থ আছে কোনো problem নাই আর তোর বাড়ির সবাই ভালো আছে তো ? হ্যাঁ আমার বাড়ির সব উম ভালো এই ধর বসে আছি আমি এখন হম তা আহ কি খবর মানে পড়া শোনা complete করলি আর যে এক জায়গায় কাজ নাকি করছিলিস বলছিস তো সেটার খবর কি মানে কত দূর ? হ্যাঁ এইতো কাজ তো minimum আমার অনেকটাই শিখে নিয়েছি বা করে নিয়েছি যদি বলতে যাই আর পড়াশোনা তো complete এর দিকেই আর একবছর আরকি একবছর টা complete করি এবার আমি ভাবছি বাড়িতে কথা বললাম নিজের একটা business শুরু করবো আরকি দেখি কি business টা শুরু করবো এখন, কি ভাবে শুরু করবো সেটাই চিন্তা ভাবনা করছি, আরকি tension নেই আহ তো বুঝতে পারলি তো এই চিন্তা ভাবনা আরকি করছি। ও তা খুব ভালো উম মানে এখন তুই একটা মানে ব্যাপার লক্ষ করেছিস, তোদের এই যে school গুলো আছে বা college গুলো আছে সেখানে কিন্তু তো শিক্ষার আর যে মানে শিক্ষার যে হার বা শিক্ষার যে পদ্ধতি সেটা কিন্তু অনেকাংশে change হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ,অবশ্যই অবশ্যই সেটা তো change হবেই তার কারণ বুঝতেই পারছিস যে generation টাই এরকম যে আহ digital জামানায় প্রত্যেকটা জিনিস ই কিন্তু change হচ্ছে দিনে দিনে সেটা বলা বলতে নেই আরকি।

আহ বিভিন্ন রকম তো আর আছেই মানে স্বাধীনতা দিবস থেকে শুরু করে সরস্বতী পুজো প্রত্যেক টা কিন্তু ওই উৎসব school এ পালন করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম অনুষ্ঠানের কথা যদি বলি অনুষ্ঠানের কথা যদি বলি আমি সরকার এরিরকম ই জিনিস করে দিয়েছে অনুষ্ঠানের কথা যদি বলি আমি তো দেখবি অনুষ্ঠান টা ও কিন্তু হয়তো কোনো এরকম গরিব ছেলে আছে হয়তো তাদের হয়তো যদি বলি তারা মানে তাদের গরিব আরকি ধরে এরকম আমি তোকে একটা উদাহরণ দেই সে তার বাব তার বাবা নাই কিংবা তার মা নেই হয়তো তো তার মা আছে হয়তো তার বাবা নেই তার মা টা হয়তো যে মানে ওই তোর ভিক্ষে করে আরকি খায় আরকি তার কথা যদি বলি

তার ছেলের কথা যদি বলি তো সেই ছেলেটা হয়তো মানে enjoy করবে সেই সেই টাকা তো নেই তার কাছে হয়তো তার মা তাকে দশটাকা দিলো কিন্তু school এ সেটা তো মানে তৈরি করছে বা বানানো আছে তো এই যে দশ টাকা দিলো কিন্তু তার বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু enjoy করে ফুর্ত্তি করে সেদিন টা কিন্তু সে কাটাতে পারছে এর থেকে কী আর সুবিধা দিবে তুই বল?

এর মৃত্যু দিন তারপর তো জীবননান্দ দাসের জন্মদিন মৃত্যু দিন তারপরে তো পনেরোই অগাস্ট প্রজাতন্ত্র দিবস আর এই সমস্ত বিষয় গুলো কিন্তু school এর থেকে কিন্তু খুব সুন্দর ভাবে পরিচালনা করা হতো এমন কি এ~ এ~ এ~ এ~ এ~

বা বিভিন্ন রকমের cultural program অনুষ্ঠান এবং school এর student দের কিন্তু খাওয়া দাওয়ার ব্যাবস্থা ও করা হতো। ফলে কি হতো student রা কিন্তু এই এই দিনগুলিতে মানে school গুলিতে বেশি interested থাকতো। আর একটা কথা কি মানে school এর তো পড়াশোনা টা হয় মনে

তুই কি একটা এই বিষয়ে একটা জিনিস তোকে বলা হয়নি। তুই কি একটা বিষয় আমি বলছি হয়তো তো তুই জানিস যদি বলিস তো অবশ্যই হ্যাঁ বলিস আর যদি না জানিস তবে না বলবি। তুই কি জানিস জন্ম দিন টা আমাদের কেন পালন করা হয় যে রবীন্দ্র নাথ বল বা তোর স্বামী বিবেকানন্দ বল, কাজী নজরুল ইসলাম আহ তাদের কেন ?

দেখ তারা হচ্ছে উম একজন মনীষী ঠিক আছে প্ৰথমে তোকে ওখান থেকে বলে রাখি আজ তাদের জন্যই কিন্তু আজ যে দেশ মানে এতটা মানে যে স্বাধীনতা পেয়েছে বা শিক্ষার ক্ষেত্রে বল তাদের কিন্তু পুরো বিভিন্ন ভূমিকা আছে। মানে তারা কিন্তু ছিল বলেই এই শিক্ষা টা এতটা হয়তো মানে একটা school এর প্রসার ঘটেছে। মানে ভারতবর্ষের তারপরে আবার দেশটা যে স্বাধীন মানে এতো অল্প সময়ের মধ্যে হইতেসে সেটা কিন্তু তারা যদি যদি ঠিক মতো ভাবে এ মানে পদক্ষেপ না নিতো তাহলে হয়তো দেশ স্বাধীন হতে আরো কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যেত ফলে এই English দের উপন্যাস্তক থেকে কিন্তু আমাদের কে বাঁচতে হতো। কিন্তু সেটা কিন্তু হয়নি তাদের যে আহ মানে ওই একটা আহ কি বলবো ভূমিকা সেটা কিন্তু খুব গুরুত্ব পূর্ণ ভাবে পালন করেছে। এমনকি তাদের দেখবি তুই অনেক লেখা দেশ সম্পর্কিত বা কবিতা বল আবার বা দেশ নিয়ে লেখা কোনো

খুব সহজে কিন্তু বইয়ের পাতায় পড়তে পারি বা school life এ কিন্তু আমরা যে সমস্ত অনেক কিন্তু ছড়া বা কবিতা তাদের কিন্তু আমার পড়ে এসেছি তাই কিনা বল। হ্যাঁ হ্যাঁ সে অবশ্যই তার কারণ দেখ একটা কথা বলি দেখ তোকে যে আহ তাদের মানে যদি বলা হয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি তোকে বড়ো করে কথাটা বলবো না আমি ছোটর মাধ্যমে তোকে বলছি। যে তাদের জন্মদিন বা মৃত্যু দিন পালন করা এটি একটা উদেশ্য সেই উদ্যেশ টা হলো। যে তাদের কে যেন প্রত্যেকটা ছেলে মনে রাখে প্রত্যেক টা মানুষ যেন তাদের কে মনে রাখে তার কারণ তাদের জন্মদিন বা মৃত্যু দিন যদি না পালন করা হয়। তাহলে তুই দেখবি তাদের কিন্তু তাদেরকে কিন্তু সবাই ভুলে যাবে যে এই রবীন্দ্রনাথ বলে কেউ ছিল, কাজী নজরুলই ইসলাম বলে কেউ ছিল, মাদার টেরেসা বলে কেউ ছিল, স্বামী বিবেকানন্দ বলে কেউ ছিল এই জিনিসটা কিন্তু ভুলে যাবে and আরো একটা কথা দেশ স্বাধীনের কথা যদি বলি পনেরোই আগস্টের কথা সেটা আমাদের দেশবাসী থেকো ও ভারতীয় দের ক্ষেত্রে একটা মানে বড়ো একটা সূচনা বা আলোচনা যদি বলা হয় তাহলে। তার কারণ আহ যদি বলা হয় দেশ স্বাধীন করেছিল আমাদের পনেরোই অগাস্টে সেই দিন ই সেই কথা টাই যদি আমার না মনে থাকে। তাহলে দেখ সেরকম আহ এই দেশে বাস করে বা বেঁচে থেকে লাভ কী ? তাই কি না ? এই জন্য এইটা এই জন্য পালন করা হয়। যাতে প্রত্যেক টা ছেলে বা প্রত্যেক টা মানুষ সমন্ধে এই আজকের দিন টা সব থেকে মানে যদি বলা হয় প্রিয় দিন বা আজকের দিনটা খুব একটা বড়দিন বুঝতে পারলি ? হ্যাঁ দেখ সেটা একটা মানে ঠিক কথা তুই বললি। আরেকটা কথা তোকে আমি প্রথমেই বললাম যে school এর শিক্ষা মানে যেটুকু ধরে লাভ করে প্রত্যেক টা দিন ছাত্র রা school এগিয়ে পড়াশোনার মাধ্যমে তার থেকে কিন্তু বেশি জ্ঞানদার শিক্ষা লাভ করে ওই program আম বা ওই অনুষ্ঠান তখন ওই যে ওই জন্মদিন বা মৃত্যু দিন পালন হয়। সে গুলো থেকেই বলতে গেলে দেখ আর ওখানে কিন্তু অনেক কথা বা অনেক কিছু কিন্তু বেরিয়ে আসে। দেশের পক্ষে তাহলে প্রত্যেকটা ছাত্র যখন সব কিছু আসতে আসতে জানতে লাগে। তাহলে তাদের কিন্তু

তোকে বলি মানে graduation complete করলাম তাহলে ধরে BA b ed complete করার পর MAতার পরে b tech b com master degree এর পর কিন্তু দেখ মানে পড়াশোনার শেষ নাই। তুই যদি পড়াশোনা করতে লাগিস না, যদি পড়তে চাস না, পড়াশোনার শেষ পাবি না, যে খুঁজে হয়তো তুই নিজে ইচ্ছা কৃত বললি যে আর পড়বো না। কিন্তু পড়াশোনার শেষ নাই বুঝতে পারলি তো ? হ্যাঁ দেখ একটা কথা তুই ঠিকই বলেছিস মানে পড়াশোনার কিন্তু শেষ কিন্তু কিছুই নাই মানে পড়াশোনা এর যেমন শুরু আছে কিন্তু শেষ নেই। সেরকম একটা ব্যাপার হচ্ছে কি তুই যে পড়াশোনা করলি গিয়ে তোর মানে কি বলবো মানে তুই অনেকটা আগিয়ে যেতে পারবি তুই যেন একটা কাজ করতে পারবি। বিভিন্ন কাজে তুই হয়তো সাহায্য করতে পারবি। অনেকেই দেখবি তখন গ্রামে তো অনেক অশিক্ষিত ব্যাক্তি আছে তো যারা দেখবি ভালো ভাবে ঠিক মতো ওখানে একটা কাজ বাজ পা

আহ তোকে ওই হয়তো গ্রামের লোক তোর কাছে ছুটে আসবে। এমনটা একদিন হতে পারে যে পড়াশোনার করার তাগিদে যে তুই এতটাই বড়ো হয়ে গেলি যে দেশ বাসি হয়তো তোর তোর কাছে মানে তাকিয়ে থাকবে কোনো কিছু পাওয়ার জন্যে বা ফল পাওয়ার জন্যে। ফলে কিন্তু একটা এটা ভালো দিক মানে পড়াশোনা করলেই কিন্তু পড়াশোনার মাধ্যমে তুই বিভিন্ন জগৎ জীবের নাম নাম করতে পারবি বা জগতে তোর একটা নাম দেখিয়ে দিতে পারবি পড়াশোনার মাধ্যমে।

সেক্ষেত্রে একটা হয়তো এখানে তার ছেলে মানে হয়তো সে বাবা হয়েছে। তার ছেলে হয়তো আছে তার হয়তো মানে আধার card এর একটা form যদি বলা হয়। ওই school মানে ভর্তি হবে নতুন একটা form দিয়েছে সে form টা কিন্তু সে পূরণ করতে জানে না। তার ক্ষেত্রে সেইটা কিন্তু তোমার কাছে আসবে। তার কারণ দেখো এখন আবার এরকম ও হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমি যে যারা online এর দোকানে আরকি হচ্ছে কিংবা cyber cafe হচ্ছে তারা কিন্তু একটা ফর্ম পূরণ করতে যায় সামান্য এই এই general knowledge টুকু সঞ্চয় করে তাই জন্য সে কিন্তু কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম কিন্তু মূল্য নিয়ে নিচ্ছে আরকি। সে কিছু করছে না দেখ সে জানে তাই দুই চারটা জিনিস তাই form টা fill-up করে দিচ্ছে। এটা কিন্ত আমাদের ক্ষেত্রে মনে হয়না যে এটা তুমি পড়াটাকে বিক্রি করে দিচ্ছ আমার তো মনে হচ্ছে। এটা নেওয়া ঠিক হয়না আমার মনে হয় তোর কী মনে হয় ? হ্যাঁ দেখ এটা একটা ভালো উম মানে তুই একটা ভালো ব্যাপার নিয়ে আলোচনা করলি। তো এই নিয়ে আমি একটা কথা বলি এই যে এই যে পরিমান টাকা নিচ্ছে হয়তো তার থেকে বেশি পরিমান টাকা নিচ্ছিস সেটার ক্ষেত্রে কিন্তু একটা খুব খারাপ দিক হয়তো সে মানে ধর আর যেহেতু সে ব্যাবসার ক্ষেত্রে বসেছে বা ব্যাবসার জন্যে বসেছে কাজ টা করার জন্যে ঠিক আছে এই ধর দেখা গেলো যে এই কাজ টা করতে হয়তো তার কুড়ি থেকে তিরিশ টাকা ধর প্রয়োজন হলো সেখানে সে ফায়দা একশো টাকা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু খুব খারাপ একটা দিক সে যদি সেই টাকার পরিমান টা ঠিক মতো নেয়। তাহলে বলতে গেলে কি ঠিকই আছে মানে তার ব্যাবসার জন্য সে যেহেতু এটা খুলেছে। যেমন ওখান থেকে তার আয় income এর জন্যে তাই ব্যাবসায় এসে সাহায্য করছে সে জন্য নিচ্ছে। এটা তো একটা স্বাভাবিক শিক্ষারতো একটা দাম আছে তাই কিনা তো হয়তো ওই জন্যে টাকা টা নিচ্ছে। হ্যাঁ টাকাটা নির্ঘাত কামাচ্ছে। এটা ঠিক কথা কিন্তু শিক্ষা তুমি দেখো তুমি online এ দোকান খুলে just দেখবে তুমি কারো কেনো form fill-up করছো বা online এ তোমাকে যে কোনো কাজ করতে গেলে তুমি সেই টাকাটার মূল্য নাও কিন্তু তার ক্ষেত্রে তুমি যে এরকম একটা normally দুই থেকে চারটা জিনিস খালি option জিনিস হলো নামটা কি করতে হয় সেখানে name লিখা আছে যে your father name কিংবা your mother name কিংবা your daughter name সেইখানে হয়তো সেই জিনিসটা পূরণ করতে পারলো না। কিন্তু age বলে একটা জিনিস লেখা আছে। যে এই জিনিসটা বুঝতে পারছিনা। যেটা আরকি normal মানুষ যে তুমি যদি এই দুটো জিনিস লিখে দাও তাহলে এ এই ক্ষেত্রে মূল্য টা নেওয়া আমার মনে হয়না ঠিক হবে। তো তোকে একটা জিনিস বলি আমি আরকি যেটা তোকে আমি বলিনি। আমার ক্ষেত্রেই ঘটেছে শুনবি শুনবি কি তুই ? হ্যাঁ তো বল একটু share কর আমি শুনি।

তো তার কাছে আমি একটা জিনিস মানে প্রচন্ড ভিড়ের মধ্যে ছিলাম। তো একটা জিনিস জিজ্ঞাসা করি। তো সেই জিনিসটা আমি শুনতে পাইনি আরকি তো যখন আরেকবার জিজ্ঞাসা করি সে ম্যানেজ manager টা কিন্তু চেঁচিয়ে উঠেছে আমাকে যে বারবার কয়বার জিজ্ঞাসা করবে একটা জিনিস। তারপরে আমি এমন একটা কথা বললাম। তারপরে সে কিন্তু ও আমাকে দেখে কিন্তু কথাটা হচ্ছে এটাই দেখ সে হচ্ছে একটা public servant আর তাকে সরকার রেখেছে যে public এর যা problem হবে একবার কেন হাজার বার problem হলে কিন্তু তাকে হাজার বার ই solution করতে হবে বা solution করে দিতে হবে বা দেখিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে কি সরকারের সরকারের চাকরি করছে সরকার তাকে মাইনে দিয়ে পুষে রাখছে। এরক এরকম পুষে রাখছে না। বিনা পয়সায় সে তো পুষছে না। সেখানে যদি একটা public গিয়ে একবার থেকে দুইবার জিজ্ঞাসা করে তার কোনো আইন নেই যে তাকে কিন্তু জোরে চেঁচিয়ে কথা বলবে। এটা কিন্তু তার কোনো আইন এ একদম নেই যে কোনো জায়গায় লেখা নেই যে তাকে মানেএকটা public কে এরম কথা বলবে। তাই কী না ? তাই জন্য ওই কথাটা বলার পর ওই সব লোক কিন্তু আমাকে বলতে বলছিলো আরকি যে ঠিক কথা বলেছিলে আরকি। হ্যাঁ ভাই এটা একটা খুব ভালো দিক বলা যেতে পারে। কারণ দেখ সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান গুলো আছে যে সরকারি যারা ধর চাকুরিজীবি বা সরকাররে under এ যারা কাজ করছে ওদের নিয়ে আসতো তাদের প্রত্যেকেরই নিয়ম বা প্রত্যেকেরই একটা দায়িত্ব ও মানে যে তাদের কাছে আমরা যাবো আমাদের কোনো সমস্যা হলে তা এটাই এটার যে আমাদের কথা তে react করবে বা খারাপ কিছু ক করবে সেট কিন্তু খুব খারাপ একটা দিক মানে তাদের তারা কিন্তু আমাদের জন্যই আছে বলতে গেলে তাইনা ? আহ যে তার আহ মানে আমাদের যে মানে গিয়ে আমাদের আমাদের অসুবিধাও হল তো সে ক্ষেত্রে আমরা কোনো সুযোগ সুবিধা পেলাম না। সেটার জন্য তো নয় না সরকার ওদের কে কিন্তু তো আমাদের জন্যই রেখেছে। একদম একদম আসলে তারা হয় তো তারা মেজাজ দেখিয়ে দিচ্ছে বা সে কথা দুইবার জিজ্ঞাসা করলে public বকে দিচ্ছে but একটা পড়াশোনা করা ছেলের ক্ষেত্রে এটা কিন্তু করতে পারবেনা যে শিক্ষাটা আমি সেইদিনকে দিয়ে এসেছি। আমাকে কোনোদিন আমাকে সেইদিন কে বলছে ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। সে ভুলটাই করেছিল কিন্তু তারপরে তারপরে আরকি যখন ও ভুলটা স্বীকার করেছিল তাই জন্য আমি আর কিছু বললাম না কিসের সময়। তাই জন্য দেখ সেই সে সব সময় আমাকে মনে দেখেন যে একটা যেকোনো পড়াশোনা ছেলের ক্ষেত্রে তাকে কিন্তু কখনই সে একবারে চেঁচিয়ে কথা বলতে পারে না। এটা একটা শিক্ষা দেওয়া উচিত দরকার প্রত্যেকটা মানুষ কে আরকি যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে হ্যাঁ দেখ এটা তো একটা খুব মানে ভালো ব্যাপার মানে তুই যে তুই একটা protect করেছিস। মানে একটা খারাপ দিক দেখে। এই এটা খুবই ভালো আর এক স্বাধীন তুই দেখতে পাবি মানে এই এই তোর কি বলবো এই সব ক্ষেত্রে আমরা যদি অনেক জন শিক্ষিত হয়ে এমন একটি আহ মানে কাজ করে যে অশিক্ষিত তার থেকে মানে ভালো কাজ করে। মানে প্রত্যেকটা যে শিক্ষিত ব্যাক্তি ভালো হবে সেটা কিন্তু না। মানে শিক্ষিত হলেই যে সে ভালো সেটা না মানে তারমধ্যে কিন্তু মানসিক সচেতেনতা বা মানসিকতা কিন্তু তৈরি হবে ভালো ধরণের ঠিক আছে। তে তাই একটা ক্ষেত্রে তুই দেখবি যে একজন শিক্ষিত ব্যাক্তি কিন্ত তার মধ্যে একটা মানসিকতা নাই যে কার সাথে কি ধরণের ব্যবহার করতে হবে বা কি ধরণের ব্যবহার করলে ভালো হবে বা কোনটা কোন সময় বলা উচিত সেটা দেখবি তার মধ্যে তুই দেখতে পাবি না। আবার অন্য ক্ষেত্রে দেখবি বেশ হয়তো অল্প পরিমান শিক্ষিত তো কিন্তু তার মধ্যে সে এই জিনিসটা কিন্তু লুকিয়ে আছে মানে যে মানুষের সাথে ব্যবহার করা মানুষের সাথে কথা বার্তা ঠিক মতো বলা তার মধ্যে দেখবি তুই দেখতে পাবি। ফলে কি হলো

এ সেটা বলা হয়না বা অশিক্ষিত ব্যাক্তি হলে খারাপ হবে সেটা বলা যায়না। তার মধ্যে যে মানসিক বিবেক বিবেক সেটা কিন্তু থাকতে হবে ফলেই কিন্তু একটা আহ মানে

আচ্ছা বেশ ঠিক আছে রাখ।

ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, তোমার কি অবস্থা? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

তো দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে ভালোই তবে পড়ালেখা নিয়ে খুব একটা ভালো ঠেকছে না।

দু'মাস আড়াই মাস হল প্রথম বর্ষ দিলাম final দিলাম। তো মানে কি সমস্যা লেখাপড়া মানে?

fed up নাকি লেখাপড়া নিয়ে এমন কিছু? আসলে আপু, আমার ভবিষ্যৎ নিয়ে কারণ যে পরিমান সময় চলে যাচ্ছে সেটা নিয়ে চিন্তায় আছি যে, কি করবো? honors শেষ হতে হতে তো অনেক সময় লাগবে কারণ দেখেন এই ধরেন আহ পরীক্ষা হ~ হবে হবে বলে দুই তিন মাস চলে গেল,

job এর ক্ষেত্রে তো ওরা তো আর আমাকে এদিক sacrifice করবে না, এটা নিয়েই আসলে আমি খুব চিন্তায় আছি। so sad তা সত্যি যে আমাদের আসলে আমাদের দেশের লেখাপড়ার ব্যবস্থা লেখাপড়ার কথা কি বলবো! আমার শিক্ষা ব্যবস্থা দিনকে দিনকে দিন এতো অবনতি হচ্ছে মানে একটা right decision কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পাল্টে দিতে পারে।

এমন কি কথা আর কি বলবো? মানে দেখতেই তো পারছেন আর আমরা তো এটার পুরোপুরি ভুক্তভোগী। সেটাই মানে। আমরা তোমাদের অনেক আগের তারপরও দেখো আমরা কিন্তু অনেকটাই suffer করছি কিন্তু আমিও ভাবছিলাম যে তোমরা দিনকে দিন অনেকটা এগিয়ে যাবা। মানে তোমাদের মানে আমরা তখনই ভাবতাম যে আমাদের আগের তারা মানে honors করতো তোমার সাত আট বছর নিয়ে।

আহ দেখেন করোনার মধ্যে দুই বছর lock down এ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এখান দিয়ে দুই বছর সবার loss হয়ে গেল এটা কি ফিরে আসবে? এটা তো আর ফেরানো সম্ভব না। কিন্তু আমাদের ক্ষতি তো ঠিকই হয়ে গেল, এবার এটা যেটার জন্যই হোক যে বিষয়ের জন্যই হোক সময়টা তো চলে গেল তাই না? আর করোনা কিন্তু দেখা করোনা কিন্তু আমাদের একা কিন্তু আঘাত হানে নেই করোনা কিন্তু সারা world এ মানে পুরো বিশ্বে কিন্তু এটা তাঁর মানে , আতঙ্ক তোমার এটার প্রভাব পুরা বিশ্বে পড়ছে but still তারা কিন্তু overcome করসে তারা লেখাপড়াটাকে continue করসে যেভাবেই হোক তারা তাদের শিক্ষা ব্যবস্থা কার্যক্রম চালিয়ে গেছে কিন্তু বাংলাদেশে, continuously school college বন্ধ বন্ধ বন্ধ তো এতে করে কি হয়েছে আমাদের শিক্ষাব্যবস্থাটা কোথায় চলে গেছে আমরা কতটুকু পিছিয়ে,

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই যেখানে সারা বিশ্বের শিক্ষাব্যবস্থার নতুন নতুন প্রযুক্তি বলেন, যেকোনো নতুন দিকে সারা বিশ্ব যেদিকে উন্নতি করে যাচ্ছে একের পর এক miracle দেখাচ্ছে, সেদিকে বাংলাদেশ এখনো ওই আগের জায়গায় পড়ে আছে খুব একটা! change আসেনি. আর শিক্ষা ব্যবস্থা change হবেও না, যেদিকে বাংলাদেশের পুরোপুরি শিক্ষার্থীরা বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বলেন আহ যেকোনো প্রতিষ্ঠান বলুন এত বেশি পাঠ্য, পুস্তক নির্ভর হয়ে গেছে, যার কারণে শিক্ষার্থীরা এর থেকে overcome করে যে নতুন কিছু করবে, সেটার কথা ভাবারই সময় নেই, আর করা তো অনেক দূরের matter তার তার উপর আমাদের যেমন আমি, একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আপনি তো জানেনই জাতীয় বিশ্ববিদ্যালয় কি ধরনের session জটের শিকার হতে হয় ছাত্রীদেরকে ছাত্রদেরকে। আমি এটাই বলতে লাগছিলাম একটু আগে এটাই বলতে চাইছিলাম যে দেখো আমরা কিন্তু বললাম না পাঁচ ছ'বছরে হয়ে গেছে তো আমরা ভাবছি আমরা যেহেতু একটু কমেই হইছে। আমাদের পরের প্রজন্ম যারা পাওনি আমাদের পরের generation বা আমাদের পরবর্তী যে age টা আসবে তারা আরেকটু কম পাবেন, না আমরা ভাবছিলাম তোমরা তো মনে হয় তিন চার বছরের মধ্যে তোমরা complete করে ফেলতে পারবে মানে per year করে করে কিন্তু এখন তুমরাও দেখি session জটের ম~ মানে এই বেড়া জালে আটকে গেলা। মানে এগুলো আসলে ভাবতে গেলে না খুব কষ্ট লাগে যে বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে কিন্তু session জট নামের একটা বেড়া জালের কারণে এটা কিন্তু মানতেই হবে। তাছাড়া বাংলাদেশের শিক্ষাব্যবস্থা তো দেখোই. আর মানে job sector এ বাংলাদেশি শিক্ষাটাকে subject টাকে কতটা মানে ছোট করে দেখে যেনো

বুঝবা যে শিক্ষা ব্যবস্থার উন্নতিটা সব কিছুতে সব কিছুতে সব কিছুতে কাজে লাগে। কিন্তু বাংলাদেশ কি বলবো? আমি আসলে negative বলতে চাইনি, আমার দেশ ভালো এটা বলবো কিন্তু ভালোর পাশাপাশি তো মানে শিক্ষা ব্যবস্থা দিয়ে একদম বাংলাদেশ সরকার অনেক উন্নতি করেছে।

না বললেই নয় আসলে বাংলাদেশের মানুষ অনেক বেশি মেধাবী প্রতি জায়গায় মেধার পরিচয় দিয়ে গেছে কিন্তু যখনই এখানে মেধা দিয়ে তো আর সব সময় সব কিছু অর্জন করা সম্ভব নয়, যদি system এ change না আনা হয়। আর system এ change আনাটা তো এক দুজনের পক্ষে সম্ভব না।

আর বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ঐরকম করা উচিত। অন্যান্য উন্নত দেশের মতো তাহলে যদি আমরা তাদের সাথে সব কিছুতে compare করতে পারি, এছাড়া তার মধ্যেও দেখেন বর্তমানে বিশ্বের অনেক জায়গায় কিন্তু বাংলাদেশে শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়ে যাচ্ছে ক্রমাগত। এতেই প্রমান হয় যে বাংলা~ বাঙালি শিক্ষার্থীরা বা বাংলাদেশের মানুষ কতটা মেধাবী। আর যদি কথা বলি যে session জট নিয়ে তাহলে যে কোন, public university গুলো দেখেন বা National University দেখেন সবগুলাতেই কম বেশ session জটের শিকার সবাই যার কারণে তাদের পড়ালেখার ক্ষতি তো হচ্ছেই আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বয়সটা, বয়স সীমা যে চাকরির ক্ষেত্রে একটা বয়স সীমা রয়েছে সেটা তো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মাথায় রাখা উচিত। তাই না? না কি বলতে চাও? মানে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পের হতে পেরেতে চাকরীর বয়স চলে যায়, মানে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা এমন আর একটা কথা কি জানো? আমরা যারা higher study~ studies এর জন্য আমরা যারা বাইরে apply করতে চাই। তখন আমাদেরকে মানে এই জিনিসটার সম্মুখীন হতে হয় যে বাংলাদেশের কোন Varsity world ranking এ আছে কিনা? পরে দেখা যায় আসলে নাই। top ten এ তো নাই মানে ও top hundred এর মধ্যেও নাই তো এটা তো আমাদের জন্য খুবই মানে দুঃস্বপ্নের মতো ধরতে গেলে কারণ আমরা কি করতেছি? আমরা কি পারি না? আমাদের দেশে কি মেধা নেই? আমাদের দেশে মেধাই তো বহির্বিশ্ব কাজে লাগাচ্ছে, আমরা কি মানে মেধাহীন? না, আমাদের দেশের এক একটা মেধা কি করতেছে? miracle সব জায়গায় করতেসে, বাংলাদেশে আরেকটা জিনিস বাংলায় শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় না, sponsor এর কারণে যেমন ধরো বাংলাদেশ Robotic Engineering এ অনেক দূরে আগাইতে পারতো যে বিভিন্ন সিলেট বলো, রাজশাহী বলো এইসব varsity গুলা সিলেট এ যে স্বাস্থ্যের যে student গুলা, students রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের student এগুলোই কিন্তু দেখো robotic engineering অনেক এগিয়ে যেতে পারতো কিন্তু sponsor আমার নাই, নাই মানে নাই তো বাংলাদেশের মানুষরা মানে সামনে আগাবে কি ভাবে? মানুষকে তো সুযোগ দেওয়া হচ্ছে না, সরকার তো invest করেই না। যে ব্যক্তি~ ব্যক্তির মালিকানা যে প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু কোনোরকম ভাবেই মানে sponsor করে না। তখন কি হয় একটা মেধা বিকশিত হওয়ার আগেই ঝড়ে যায়।

কিন্তু না, ওই যে তাদের মানে তারা কি বোঝে? কি decision নেয়, আহ মানে বুঝিনা আসলে এই, আপনি যে কিছুক্ষণ আগে world ranking এর কথা বললেন এটাতে মনে পড়লো আমার যে world ranking এ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কেনো নেই? কেনো? পুরোটা বিশ্বের যেদিকে পাকিস্তানের মতো country র বিশ্ববিদ্যালয়েও best ranking এর মধ্যে আছে, ভারতের আছে কতটা university, সেদিকে বাংলাদেশের একটা university ও কেন থাকতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো university, চট্টগ্রাম university কিংবা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কোনোটাই কেন আমাদের একশোর ranking এর মধ্যেও স্থান পায় না? আসলে এর পিছনে অনেকগুলো কারণ দায়ী, আর যেমন মেধার কথা আমরা একটু আগে বললাম, মেধা আছে ঠিকই কিন্তু এই দেশের schooling এর সময় কিংবা একটা বাচ্চা যখন প্রথম প্রথম school যায় সেটা বাংলাদেশের school এর সাথে আমরা যদি বিশ্বের অন্যান্য school গুলোর তুলনা করি তাহলে দেখ~দেখতে পাবেন যে, যেদিকে অন্যান্য দেশের বাচ্চারা প্রথম প্রথম school গেলে excitement নিয়ে যায় এবং ঠিক মানে বড় হওয়া কিশোর হওয়া পর্যন্ত ওদের মধ্যে সেই excitement টা বজায় থাকে আর সেটার কারণ হচ্ছে ওদের school এর যে এই শিক্ষকরা আছেন বা যে শিক্ষা ব্যবস্থাটা আছেন যে schooling system টা সেটা আসলে খুবই friendly way তে হয়, খুবই বন্ধু সুলভ হয়, এবং খুবই ব্যবহারিক শিক্ষা নির্ভর হয়। যেদিকে আমাদের school এর ব্যবস্থা বলেন আমাদের শি~ বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা বলেন, দু'দিন পর এই সব আগ্রহ হারায় ফেলে মানে আমাদের বাচ্চারা আজকে excitement নিয়ে যাবে কালকে পরশু তিন চারদিন class করে আসার পর না school এ যাব না school এ যাব না, ঠিক না?